ভালো আমার ওকে খুব ভালো লাগে

আরো ওও আমাকে হয়তো হারাতে চায়না জানিনা সেটা আমি

তাই জন্য আগে একবার ঝামেলা হয়েছিল আমাদের মধ্যে তখন ওকে block করে দিয়েছিলাম

তার পরের বার আমি ওকে বলেছিলাম যাই হয়ে যাক আমি তোকে block করবো না

অলাইকুম আসসালাম, কী খবর? তোর কী খবর এখন? এইতো চলতেসে মোটামুটি, তোর কী অবস্থা? আমারও অবস্থা চলতেসে, ভালো চলতেসে, আমার মোটামুটি নাই।

কিসের এতো প্যারা? girlfriend নিয়ে প্যারা নাকি? হ সব ধরণের প্যারা আছে, girlfriend, family, বন্ধু বান্ধব এই সেই এইগুলা নিয়া মানে খুব ই একটা প্যারা খাইতেছি। girlfriend নিয়ে এতো কীসের প্যারা? , girlfriend girlfriend শব্দের অর্থ কী এটাই জানে না আর girlfriend

তারপরেও girlfriend তার পর্যন্ত এইগুলা বাদ দিয়া সব কিছুর মধ্যে দিয়া ভালোই দিন কাটতেছে ভালোই আছি আরকি। সব সময় নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করি, সব সময় entertaining একটা moment এ থাকি এই, কাওরে বুজতে দিই না প্যারা খাইলেও। প্যারাত থাকলে আপনে এমনে বুঝাই যায় যে প্যারাতে আছে একজন। না তারপরেও নিজেকে সবসময় হাসিখুশি রাখার চেষ্টা করি অন্যকে বুজতে দেই না, আমার প্যারা আমার কাছেই থাক, অন্যের প্যারা অন্যের কাছে যাক থাক।

হম বুজলাম

আমার কোনো girlfriend নাই ভাই, আমি single মানুষ, বিয়ে শাদি একবারে করবো এরকম চিন্তা ভাবনা। তার মধ্যে শুনলাম যে তুমি নাহ, আশেপাশে এইযে বড়ো ভাই brother দের দেখছি, girlfriend ট্রাল friend এইজন্য দেইখা আমার রুচি উঠে গেছে, এইগুলা নিয়ে প্যারাট্যারা খাচ্ছি।

আপনি নাকি date এও যান, শুনছি room date এ। নাওজুবিল্লাহ আসতাগফিরুল্লাহ এই ধরণের অপবাদ আমার ওপর দিয়েন না।

শুনলে তো অনেক কিছুই শুনা যায়, মানুষ মুখে তো অনেক কিছুই মানুষ অনেক কিছুই বলে, তো শোনা কথায় বিশ্বাস করতে নাই, কথায় আছে না। date করলে কারো কাছে বলে যাবেন যে date করতেছি! নাহ ওইযে উপরে একজন আছে না, উনি তো সব কিছু জানেন দেখেন। হম ওইটা মাথাই থাকলে তো আর girlfriend থাকতই না কারো। হম এজন্যই তো আমার নাই আরকি। room date এর কোনো option থাকতো না আর। তো বাদ দেন, আপনার কী খবর সেইডা বলেন। হম চলতেসে ভালোই। হ্যাঁ ভালোই চলতেছে।

হম তো দুপুরের খাওয়া দাওয়া হইছে?

করলাম মাছ ভাত দিয়ে করলাম।

তারপরে এইযে দিনকাল চলছে, ঠেলা গাড়ির মত। তো tuition ফিউশন করান না নাকি? না টিউসিনি টিউশিনি নাই কোনো কিছু, তাই একটা IT center আছি plus coaching center এ আছি, এখন এভাবেই দিনকাল চলে যাচ্ছে। এই coaching এর মেয়ে দিয়ে হয় নাকি? আপনার নিয়তই খারাপ। আমার নিয়তই খারাপ হয়ে গেলো, coaching এ তো আপনি পড়ান, আমিতো আর পড়াই না। নাহ যেভাবে আপনে আমার উপর blame করছেন যে girlfriend এই coaching এর মাইয়্যা এই সেই এইগুলার মধ্যে থেকে আমি সবসময় এর জন্য দূরে। আমার তো তা মনে হয় না।

তা মনে হয় না। এখন আপনি কী মনে করলেন না মনে করলেন আপনার মনের মধ্যে তো আর আমি ঢুকতে পারবো না। কিন্তু আপনাকে দেখে মনে হয় আপনি great লুচ্ছা। আমার মতো ভদ্র ছেলে এই পৃথিবীতে একটাও নেই, আমি মনে করি আমার দিক থেকে। যারাই great লুচ্ছা তারাই এরকমই কথা বলে আহ তাই? তো আপনি জানলেন কীকরে এই বিষয়ডা?

হম ছিলাম আগে ছিলাম। উহ এখন ভদ্র হয়ে গিছেন। তো আমরা এইগুলা topics বাদ দেই, অনেক কোথায় হলো, হম

তারপরে সারাদিন কী করা হয়? এইতো সারাদিন শুয়ে থাকা হয় game খেলা হয়, এইসবই, আর কোনো কাজ নেই আপাতত।

শরীর স্বাস্থ ভালো রাখার জন্য বাইরে যেতে হবে সবার সঙ্গে মিশতে হবে কথা বলতে হয় খেলাধুলা করতে হয়, শুয়ে বসে game খেললে তো হবে না, এতে শারীরিক হম মানে সমস্যারও সৃষ্টি হয়। plus মানসিক একটা চাপও পরে।

না এইযে game এর কথা বলছেন না, game খেললে অবশ্যই মানসিক pressure আসেই। নাহ এরকম কোনো pressure নাই আমার আপাতত।

তো game খেলে আপনি কী মজাটা পান শুনি একটু? game খেলেই তো মজা পাই। খেললে বুঝতে পারবেন। আপনি তো শুধু room date করেই খেলেছেন, আর তো কিছু করেন নাই, আর আমরা phone এ game খেলে সময় কাটাই। ওইতো আমিও ওই room এই game খেলে সময় কাটাই।

তারপর কী অবস্থা? তারপরে এই চলতেছে, বললাম তো, তো পড়াশুনার কী অবস্থা আপনার? পড়াশুনা তো বাদ দিয়ে দিয়েছি, পড়াশুনা করে কোনো লাভ নাই। তাই নাকি?

আহ মানুষ, উন্নত করতে উন্নতির চরম শিখরে পৌছাইতে হইলে সব দিক থেকেই থাকা লাগে বুজছেন। তা আপনার তো কোনো দিকেই নাই, পড়াশুনা তে নাই আপনার মধ্যে কোনো প্রতিভা নাই, বা কথা বলার কোনো, সব দিক থেকেই আপনি looser, তাইতো দেখতে পাচ্ছি আসলে। এইগুলা কাওকে দেখাইতে হয় না, সহজে। তাই? আপনার মধ্যে কী কী প্রতিভা আছে?

এইটুকু জেনে নিবেন দাদা সে কিন্তু আমার just friend ছিল। তাই নাকি? হম।

একটা মেয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পরে ছিল, কাছে গিয়ে দেখি আহা মেয়ে tiktok করতাসে, এটা কেমন ধরণের কথা বলুন। ওইযে এটার মধ্যে দিয়ে তারা entertaining বিষয় টা খুঁজে নেয়, ওই বিষয় ওইযে ওই প্রতিভাটাই আপনার মধ্যে নাই, আপনি তো এই entertaining বিষয়গুলা তো আপনি এর মধ্যে দিয়েও খুঁজে পান না, বা কোনো জায়গাতেই আপনি খুঁজে পান না। সব সময় একটা boring moment কাটান, তাই তো মনে হচ্ছে আমার। হ্যাঁ তাহলে আপনাকে আরো কিছু শোনাই, টিউশনি করতে গিয়ে গিয়ে দেখি শান্তি নাই, ছাত্রীর মা চা নিয়ে এলো আর ছাত্রী বললো ঢেলে দেই sir, এটা কোন ধরণের কথা বলেন।

হম আগে ছিল, এইগুলা এখন মনে আছে। আল্লাহ, আপনি শুধু এইগুলাতে মানে আনন্দ না খুঁজলেও পারেন, বিভিন্ন এইযে বিভিন্ন TV তে show হয়, তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরণের গল্পের বই টই আছে। আপনি শিক্ষামূলক কিছু শিখেন বা দেখেন ভালো লাগবে আপনার, এতে আপনার দেখা যাচ্ছে যে সুপ্ত মানসিক বিকাশ টাও হলো আবার পাশাপাশি মানে আপনি আনন্দটাও উপভোগ করতে পারলেন। হম আনন্দ তো এমনেও উপভোগ করতেছি, এর থেকে আর কী উপভোগ করবো? কিন্তু আপনার মানসিক চিন্তা ধারা তো অন্যরকম। এই চিন্তা ধারা নিয়ে চললে হবে না। চলা লাগবে না, আপনাকে হয়তো বা বিয়ে দেয়ার বয়স বরের বয়স হয়ে গেছে আপনার, বিয়ে কি করছেন নাকি? নাহ বিয়ে টিয়ে করি নাই। তাহলে বিয়ে করলে বুজতে পারবেন তাই? আপনি করছেন নাকি? নাহ করি নাই, তবে খুজতেছি।

তো family গত ভাবে না নিজে নিজেই ? দেখা যাক কীভাবে হয়, যেভাবে হয় সেভাবেই করবো। হম নাহ family গত ভাবে গেলে দেখা যাচ্ছে যে একটা মানসিক প্রশান্তি থাকবে, আর নিজে নিজে যদি দেখছেন বা খুঁজছেন বা বিয়ে সাদী করছেন, আপনার family এর সঙ্গে match খেলো না, আবার দেখা যাচ্ছে যে সব দিক থেকে মানসিক একটা pressure পাইলেন, family থেকে দেখা যাচ্ছে pressure আসছে আবার বউ এর কাছ থেকেও pressure আসতেছে, তখন কিন্তু আর সিম~ সমস্যার মধ্যে, সমস্যা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন, না পারবেন বউকে কিছু বলতে না পারবেন family কে কোনো কিছু বলতে।

না না শেষে দেখা যাচ্ছে নিজের জীবনটা নিজেই নষ্ট করতেছেন।

হম এইযে বললাম না প্রথম থেকেই তো বলে আসছি আপনার মানসিক চিন্তা ধারা অন্যরকম এই, মানসিক চিন্তা ধারা নিয়ে চললে সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন না। হম আপনি দেখতেছি অতি ভদ্রতা সাজতেছেন এখন।

first এই বলেছি যে আমার মতোন ভদ্র person এই পৃথিবীতে কেও নাই, সেটা আমি নিজেকে নিজে মনে করি।

বলল বা কে কী মনে করলো আমার সম্পর্কে I don't care।

হম, ওই সবাই যে যার position থেকে সবাই তার position থেকে ঠিক আছে বুজতে পারছেন, বিষয় টা এরকম। পৃথিবীতে যদি সবাই ভালো হতো তাহলে পৃথিবীতে এরকম মানে গেঞ্জাম ফ্যাসাদ এইগুলা চলতো না হ্যাঁ।

তো সবাই নিজ নিজ position থেকে সবাই নিজেকে ভদ্র ভালোই মনে করে, কিন্তু দেখা যাচ্ছে সবার মধ্যেই খারাপ টা লুকিয়ে থাকে, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না, যেমন আপনি। সেরকম টাও না

সব গুলো ভিন্ন রকম

আবার অজানা হলেন কীভাবে? নাহ আপনার সঙ্গে তো অনেকদিন যাবৎ কথা বার্তা হয়নি, অনেকদিন যাবৎ দেখা সাক্ষাৎ বা এইগুলা হয়নি so আপনার সম্পর্কে আগে যে ধ্যান ধারণা ছিল সব গুলাই এখন change হয়ে গেছে। হ্যাঁ যেহেতু অনেকদিন পরে কথা বলতেছি এখন দেখতেছি মানে কথা বলা বা ইয়েতে যতটুকু বুজতেছি আপনি সবসময় মানে সব কিছুতেই আনন্দ খুজেঁন কিন্তু কিছু সময় দুঃখকেও আপন করে নিলে দেখা যাচ্ছে ওইটার মধ্যেও আনন্দ টা পাওয়া যায়। দুঃখ কে আপন করে আবার কীভাবে আনন্দ পাবো আমি বলেন। না সেটা আপনি ববুঝবেন না, সেটা বুঝার বয়স আপনার হয়তো এখনো হয়নি বা সেই অভিজ্ঞতাটা টা এখনো আসেনি

ওইজন্যই বলতেছি যে বিভিন্ন বই টই এইগুলা পড়াশুনা করেন, online এ তো অবশ্যই থাকা হয়, বিভিন্ন ধরণের শিক্ষামূলক জিনিস গুলা দেখেন, এর মধ্যে দিয়েই আনন্দ টা আপনারা খুঁজে নেন। কিন্তু তা না

হম, আপনি এতো ভদ্রের সহিত কথা বলতেছেন এখন মনে হচ্ছে আপনাকে আগে যা দেখতেছিলাম। হম আমি কী আপনার কাছে খুবই অভদ্র থাকতাম? হম সেইসকম কিছু না, আচ্ছা যাইহোক ভালো থাকেন। পরে আবার কথা হবে কোনো একসময়। আচ্ছা ঠিক আছে ভালো থাকেন।

আমরা একটু খাবার নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছি একটা ধারণা স সাধারনের মধ্যে প্রচলিত আছে যেটা আমরা প্রায়ই শুনে থাকি যে বাচ্চাদের নাকি খুব ভালো ভালো খাবার খাওয়াতে হয় বা মানুষকে খুব ভালো ভালো খাবার খাওয়াতে হয়

এই ভালো খাবার বলে কী পৃথিবীতে আদৌ কিছু আছে